এবং সেখানে একটি পোস্টার লাগানো আছে । এছাড়াও আমি সেখানে একটি অনেক বড় বিল্ডিং দেখতে পাচ্ছি এবং সেই বিল্ডিং -টির সামনে অনেকগুলি জামাকাপড় নেরে দেওয়া আছে এবং সেখানে আমি কিছু লোকজনকে দাঁড়িয়ে থাকতে দেখতে পাচ্ছি ।

আমি এ দৃশ্যটিতে দেখতে পাচ্ছি কি যে এখানে একটি অনেক বড় মাঠ আছে এবং মাঠটির সঙ্গে একটি অনেক বড় বিল্ডিং দেখতে পাচ্ছে এবং এটি হলো একটি বিদ্যালয়।